পিলার এর ধারেতে ছোট ছোট মূর্তির অ স্তুপ বানানো একটু এগিয়ে গিয়ে একটি --

দুটি আ বাড়ি দেখতে পাচ্ছি | তার মাঝখান দিয়ে একটি রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার দু সাইড -এ --

জায়গা গঙ্গা আরতির আ সময় যেখানে আ লোকরা দাঁড়িয়ে আরতিটি করে। সেই জায়গাটি তিনটে পিঁড়ে রাখা আছে । ওই পিঁড়ের ওপরে দাঁড়িয়েই আ--

আ মাঝখানে আ তিনি দাঁড়িয়ে ছবিটি তুলেছেন সাদা পরনে সাদা টি-শার্ট এবং জিন --

এবং সবার মুখে ডাবল মাস্ক এবং আ মাথায় হচ্ছে আ টু --

গোল মত টার্ন অফ -এর জায়গা আছে যেখান দিয়ে মানুষরা তিন মাথার মোড় বলতে পারো। তিন মাথার মোড়ে যে গোল মত জায়গাটা তা --

অস্ত যাওয়ার দিকের মুহূর--

গ্রিল দিয়ে ঘেরা এবং একটি পোস্টার আ শ্রী নরেন্দ্র মদির --

অনেক আ অ মেয়েরা এবং তাদের স্বামীর সাথে গণবিবাহ করছে এবং --

এক দিক দিয়ে লোক যেরকম দুর্গা প্রতিমাকে দেখে ফিরছে এবং আরেক দিকের লোক হচ্ছে --

দুর্গাপূজার একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি দূর্গা পূজার প্যান্ডেলের মধ্যে দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুর --

এখানে একটি আ ছেলে একটি মিরার সালফি তুলছে এবং সেই মিরার দিয়ে আমরা --

আই থিং এটা মা মাউণ্টেন এর আ ক্লাইমার কোন এবং মাউণ্টেন টি বেশ পুরনো দিনের।

রাস্তা এখানে বেশ গ্রামের দিকেই বোঝা যাচ্ছে ।

এখানে একটি যানবাহন পূর্ণ এলাকা দেখতে পাচ্ছি নানান অটো রিকশা --

এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজ টি নতুন নতুন তৈরি হচ্ছে।

এবং পাশে কিছু ইন্সট্রুমেন্ট রাখা আছে বোধ হয় কোন মেডিকেল আ মেডিকেল স্টুডেন্ট দের জন্য একি একটি --

ড্রাম বাজানোর দেখতে পাচ্ছি একটি বড়ো মাঝারি এবং ছোটো এবং সাইড এ সব ইনস্ট্রুমেন্ট রাখা আছে এটা একটি ।

দেখতে পাচ্ছি একটি স্টেজ দেখতে পাচ্ছি স্টেজ -এর উপরে একটি মানুষ নৃত্যের সাথে নাটক পরিবেশন করছে ।

উপর দিকে একটি লাইট জলছে এবং সামনে আ ধুপ জলানোর আ বাটি রাখা এবং নিচের দিকে কিছু --